এখানে স্পষ্ট ভাবে ছবির মধ্যেই মূলত হারমোনিয়াম বাদ্যযন্ত্রটি দেখতে পাচ্ছি।

একটা আশ্চর্য জনক ছবি যেখানে আমরা অনেকটা মোটা একটা ফুলের তোড়া দেখতে পাচ্ছি যেটা ভগবানকে পড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

এই ব্রিজ - এর সামনে একজন ছেলে বসে আছে |মাথায় টুপি পড়ে চোখে চশমা পড়ে |সে ছবি তুলছে |